আরও দেখতে পারসি যে এখানে বেনারে অনেক কিছু লেখা আসে শপিং পেজটিজাল সে হাজার নয়শ নিরান্নবইয়ের কেনাকাটা করুন।

আমি এখানে এটা দেখতে পারসি যে এহানে একটি রুমের ভিতরে জিমের সেন্টার রয়েছে।

আরও দেখতে পারছি যে এখানে আকাশ দেখা যাচ্ছে।

আমি এখানে এটা দেখতে পারসি যে এখানে অনেকগুলি টিন রয়েসে।

আমি এখানে এটা দেখতে পারসি যে এখানে একটি প্যান্ডেল সাজানো আসে।

আরও দেখতে পারসি যে এখানে পোস্টারে বড় বড় করে দুর্গা টেন্ট হাউস লেখা আসে।

আমি এখানে এটা দেখতে পারছি যে এখানে অনেকগুলি পাইপ লাগানো আছে।

আরো দেখতে পারসি যে এখানে একজন লোক দাঁড়িয়ে আসে।

আরো দেখতে পারসি যে এখানে লাল রঙ্গের উপর সাদা রং দিয়ে বড় করে এ_টি_এম লেখা আসে।

এখানে এটা দেখতে পারসি যে এখানে একটি তাঁবু রয়েসে যার বাইরে থেকে ভিতর দেখা যাচ্ছে।

আরো দেখতে পারছি যে এখানে একজন লোক বটি দা নিয়ে বসে আসে।

আরোন দেখতে পারছি যে এখানে অনেকগুলি গাসপালা রয়েছে।

আরও দ্যাখতে পারসি যে এহানে একটি তালায় ফুল রাখা আসে।

আরও দেখতে পারছি যে এখানে একটি পুকুর রয়েসে।

আরও দেখতে পারসি যে এখানে জল রয়েসে।

আরো দেখতে পারসি যে এখানে আকাশ দেখা যাচ্ছে।

আমি এখানে এটা দেখতে পারসি যে এখানে একটি রুমে একজন লোক রুমের বাইরে দাঁড়িয়ে আসে।

আরও দ্যাখতে পারসি যে এখানে উলকপি বেগুন ফুলকপি রসুন পিঁয়াস গাজর ইত্যাদি সুন্দর করে সাজানো আসে।

আরো দেখতে পারসি যে এখানে একজন সেলে দাঁড়িয়ে আসে।

আরও দেখতে পারসি যে এহানে প্রতিটা সামগ্রীর উপর পোস্টার দিয়ে তার দাম লেখা আসে আরো কয়েকটি তেলের বোতল দেখা যাচ্ছে।

আরো দ্যাখতে পারছি যে এখানে পোস্টারে শ্রী শুভেন্দু চক্রবর্তী লেখা আসে।